সামনে একটি সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি। দু সাইড এ অনেক কাপড় রয়েছে ওপরে লেখা রয়েছে ফ্যাশন পয়েন্ট বলে।

যেখানে অনেক লোকজন রয়েছে। আর মাঠের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের খেলার জিনিস রয়েছে।

যেখানে একটি উঁচু বাড়ি বানানো রয়েছে একটা উঁচু জায়গা যেখানে ওপরে ওঠে নিচে আবার স্লাইড করা যায়।